creating basic content এর tutorial আপনাদের স্বাগত
in tutorial আমরা শিখব: content types একটি article এবং একটি মৌলিক পৃষ্ঠা বানানো
tutorial record করতে ব্যবহার করছি উবুন্টু লিনাক্স অপারেটিং সিস্টেম drupal 8 এবং ফায়ারফক্স ওয়েব ব্রাউজার
আপনি পছন্দের web browser ব্যবহার করতে পারেন
প্রথমে drupal এ content type সম্পর্কে শিখি content type হল content ম্যানেজমেন্ট সিস্টেমের মূল
এটি একটি সাইটের শিরদাঁড়া
এটি একটি জিনিস যা অন্যান্য cms ছাড়াও drupal sets করে
অধিকাংশ cms এর শুধুমাত্র একটি শিরোনাম এবং body থাকে এবং এটি যেভাবে দেখায় সম্পূর্ণরূপে অপর্যাপ্ত
drupal a প্রতিটি content item node বলে প্রতিটি node একটি একক content টাইপের জন্য
এরপর content type এর গুরুত্ব বুঝি content type সেই ধরনের নোডের জন্য বিভিন্ন ডিফল্ট সেটিংস নির্ধারণ করে যেমন
যদি node স্বয়ংক্রিয়ভাবে প্রকাশিত হয় কিনা বা comments অনুমতিপ্রাপ্ত কিনা এবং
content site কিভাবে যুক্ত has প্রতিটি content টাইপের fields রয়েছে
কি ধরনের content চলছে তার নির্ভর করে প্রয়োজনীয় তথ্যের fields রয়েছে
এটিকে এইভাবে চিত্রিত করি এটি হল imdb com যা drupal site হতে পারে এটি red সিনেমা সম্পর্কে
পর্দায় আপনি দেখবেনএকটি পোস্টার একটি শিরোনাম রিলিজের তারিখ
একটি parental rating একটি রানটাইম একটি সিনেমা রীতি
একটি body body সিনেমার একটি বিবরণ
আমাদের people fields we set have এবং set সাথে কিছু links এবং বোতাম এবং জিনিস
অন্যান্য cms we css we in লেআউট বানাতে dreamweaver in cmss কিছু ব্যবহার করতে পারি
কি হবে যদি আমরা চাই2010 সালে সকল সিনেমা জন্য ল্যান্ডিং পেজ যাতে ব্রুস উইলস রয়েছে যার পেরেন্টাল রেটিং pg 13
আপনি অন্য cms ব্যবহার করলে এটি করা কঠিন কিন্তু drupal এটি খুব সহজে সম্পন্ন করা হয়
এটি content types এর বাস্তব সুবিধা এখন কিছু built in content types অন্বেষণ করি
এরপর নতুন content types তৈরী সম্পর্কেও শিখব আগে নির্মিত drupal সাইটটি খুলুন
প্রথমে article content type সম্পর্কে শিখব content we type add content we টিপুন
মনে রাখবেন আমরা আগেই একটি article বানিয়েছি এখন সকল elements সহ আরেকটি article বানাবো
article e টিপুন article e একটি বাধ্যতামূলক field রয়েছে অর্থাৎ title
আমরা body তে text না লিখলে আমরা কিছু পাই না article content type summary এর সাথে আসে
আমরা summary তে কিছু না লিখলে drupal এটি বানাতে প্রথম কয়েকটি অক্ষর নেয় এটিকে teaser mode বলে
এখন এগোই আমরা এখানে টেক্সটের কয়েকটি lines লিখব
আপনি পছন্দের যে কোনো text লিখতে পারেন
এটি আমার text
text format দেখায় যে আমরা html we কোন elements রাখতে অনুমতিযোগ্য
এখানে basic restricted এবং full html রয়েছে যেহেতু আমরা super user আমরা সব কিছু দেখতে পারি
সাধারণত ব্যবহারকারী editor বা প্রকাশক হিসেবে logs করলে সেখানে শুধুমাত্র একটি text format থাকে তাদের শুধুমাত্র text format ব্যবহারের অনুমতি দেওয়া হয়
অধিক বিবরণের জন্য about text formats link টিপুন
এখন basic html চয়ন করুন
basic html আমাদের অনুমতি দেয় source code দেখতে এবং কিছু মৌলিক html elements ব্যবহার করতে যেমন
একটি প্যারাগ্রাফ tag strong italic
অর্ডার ছাড়া তালিকা অর্ডার যুক্ত তালিকা এবং আরো কয়েকটি
full html javascript এবং iframes সহ যে কোনো html embed করার অনুমতি দেয়
restricted html a আমাদের শুধু প্যারাগ্রাফ tag be line breaks মত কিছু লেখার অনুমতি দেওয়া হবে
wysiwyg editor হল ckeditor আমরা এই সম্পর্কে পরে শিখব
এখানে আমরা দেখি bold italics linking unordered এবং ordered lists block quote এবং image
একটি formatting drop down বিভিন্ন h tags এবং তারপর view source চয়ন করতে
আমি text ফরম্যাট পরিবর্তন করলে আমি আরো বোতাম পাই আমরা তাদের সম্পর্কে পরে শিখব
এখন এটি basic html হিসাবে রাখি continue বোতামে টিপুন
আমাদের article শেষ করি আবার এই tags ব্যবহার করিintroduction এবং drupal
আমরা এখন image ফাঁকা রাখব আপনি ইতিমধ্যে we কাজ করা দেখেছেন
এখানে ডানদিকে visibility এবং publication settings সেটিংস রয়েছে
এই বিশেষ article জন্য version control সক্রিয় করতে create new revision চেকবাক্সে টিপুন
আমরা menu link a article যোগ করতে চাইলে provide a menu link চেকবাক্সে টিপুন drupal main নেভিগেশনে menu item যোগ করবে
আপনি সেটি করলে আমরা একশোটি mails পাবো সুতরাং চেকমার্ক সরিয়ে দেই
আমরা একটি বিশেষ node comments on বা off করতে পারি
এখানে url alias দিতে পারি
এটি ফাঁকা রাখলে drupal এটি তৈরী করবে
authoring information we আমরা দেখতে পারি কে এবং কখন এই node বানিয়েছে
promotion options we আমরা view সেটিংস set করতে পারেন যেমনএই নোড সামনের পৃষ্ঠায় প্রম্পট করা হবে কিনা এবং এটি তালিকার শীর্ষে স্টিকি হবে কিনা
এটি set set up যখন content type বানাই এবং editor সেগুলি বদলানোর প্রয়োজন নেই
কিন্তু আমরা পছন্দ অনুযায়ী পরিবর্তন করতে পারি
node সংরক্ষণ করতে save and publish টিপুন
অবিলম্বে node site লাইভ হবে আমরা এটি এখানে দেখতে পারি
home page এ টিপুন
এখানে welcome to drupalville এবং drupalville s second article রয়েছে
teaser mode এ এটি প্রকাশনার ক্রম তারিখ অনুযায়ী প্রদর্শিত হয়
read more and add new comment links এখানে রয়েছে
drupal শব্দ সহ সকল ট্র্যাগ করা নোডের তালিকা পেতে drupal link টিপুন
আবার nodes প্রকাশনার ক্রম তারিখ অনুযায়ী প্রদর্শিত হয়
that article content type
edit link টিপুন
আমরা এখানে যা কিছু রাখতে পারি
save and keep published এ টিপুন
আমরা যা কিছুর জন্য content types ব্যবহার করতে পারি
আরেকটি জিনিস যোগ করি shortcuts এ টিপে add content এ টিপুন
basic page চয়ন করুন basic page এ title এবং body থাকে
সেখানে কোন tags বা ইমেজ নেই এটি ডিফল্টরূপে সামনের পৃষ্ঠায় উন্নীত করা হয় no
এছাড়াও সেখানে commenting করার জন্য কোন বিধান নেই কারণ এটি home পেজে উন্নীত করা হয় no একটি নতুন menu তৈরী করা খুবই সহজ
লিখুন about drupalville
আপনার পছন্দের কিছু text লিখুন
এখন menu settings a provide a menu link check করুন
আপনি দেখবেন যে title একটি menu title a পরিবর্তিত হয়েছে
আমরা চাইলে এটি ছোট করতে পারি এটি main নেভিগেশনে যাচাই করুন এবং weight এখনকার জন্য 0 তে রাখুন
weight হল যেখানে menu তালিকায় দেখাবে একটি কম সংখ্যা বা ঋণাত্মক সংখ্যা এটিকে উপরে দেখাবে অর্থাৎ এটি উপরে থাকবে
সবকিছু একইরকম ছেড়ে দিন menu link checked করা নিশ্চিত করুন এবং save and publish এ টিপুন
আমরা about drupalville link পাই এটি একটি নোডের শিরোনাম about drupalville সহ basic page content type a নিয়ে যাবে
node id 3 দেখায় আপনি আগে অন্য node যোগ করে থাকলে আপনার node আইডি ভিন্ন হতে পারে
নীচে বামদিকে আমরা দেখতে পারি at হল node id 3 যদিও আপনার সেটি ঘনঘন প্রয়োজন হবে না
that হল menu link এর সাথে article এবং basic page content type এর সাথেই আমরা tutorial শেষে চলে এসেছি
সংক্ষিপ্তকরণ করি in tutorial আমরা শিখেছে: content types একটি article বানানো এবং একটি মৌলিক পৃষ্ঠা বানানো
এই video acquia এবং ostraining থেকে অভিযোজিত এবং spoken tutorial প্রকল্প আইআইটি বোম্বে দ্বারা সংশোধিত
এই video প্রকল্পকে সারাংশিত করে video download করে দেখুন
spoken tutorial প্রকল্প the কর্মশালার আয়োজন করে এবং প্রশংসাপত্র the আমাদের সাথে যোগাযোগ করুন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
আই আই টী বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি অংশগ্রহণের জন্য ধন্যবাদ